ঘরের মইধ্যে অনেকগুলো লোক গিটার হারমোনিয়াম বাজাইতেসে।

জঙ্গলের মইদ্যে অনেকগুলো গাসপালা রয়েসে।

পাশে অনেকগুলো ঘর রয়েছে একটা গাড়িও রয়েছে।

অনেকগুলু গাসপালা দেখা যাইতেসে।

বিল্ডিং -টির দেয়ালের রংটা হল সাদা সাদা কালার -এর টাইলস লাগানো আসে।

এই সবিটিতে দ্যাখতে পাওয়া যাইচ্ছে যে এখানে একটা ইটের কারখানা রয়েসে।

এই সবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে যে রাস্তার পাশে একটা বড় বিল্ডিং রয়েসে।

অনেকগুলো লোক কাজ কর করসে।

এই সবিটিতে দেখতে পাওয়া যাইচ্ছে যে এখানে একটা গর রয়েসে।

অনেকগুলো লোক বাইকের মইধ্যে বসে আছে ও দুইটা মাইকওর লাগানো রয়েসে।

পাশে দুইটা দুকানের শাটার দেখতে পাওয়া যাইচ্ছে ।

দোকানটির নাম হল এন_ই ।

অনেকগুলু লাল রঙ্গের জিনিসপত্র রয়েসে অনেকগুলু লুক জিম করিতেসে।

এই ছবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে একটা বড় পাহাড় রয়েছে।

পাহাড়ের মইধ্য দিয়ে একটা জর্না দিয়ে জল পড়িতেসে।

এই ছবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে একটা রাস্তার উপরে--

এই ছবিটিতে দেখতে পাওয়া যাইচ্ছে যে এখানে রাস্তার পাশে অনেক বড়ো একটা বাস স্ট্যান্ড রয়েছে।

দুকানের মইধ্যে কয়েকটা পাউডার দেখতে পাওয়া যাইচ্ছে অনেকগুলো আরলিনার দেখতে পাওয়া যাচ্ছে।

অনেকগুলো পারফিউম দেখতে পাওয়া যাইচ্ছে অনেকগুলো চুরি দেখতে পাওয়া যাইচ্ছে ।

এই সবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে একটা ঔষধের বড় ফার্মেসি রয়েসে।